একটা সুন্দর উমম পরিষ্কার আকাশ। দিনের বেলা মাঝখানে বেশ সুন্দর উমম ছোট ছোট গাছ। চারপাশে গাছ।

এ একটা পাকা-আ-আ-আ উঁ পাকা ঘর মানে একটা বড় রুম দেখা যাচ্ছে ওখানে লাইট জ্বলছে।

ঝাড়গ্রামে রাস্তার গায়ে একটি বিশাল শপিং মল দেখতে পাচ্ছি । শপিং মলটির নাম হচ্ছে বিশাল মেঘা মার সামনে সিরি আছ্‌ উম সামনে কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ঝাড়গ্রামের উম বিশাল শপিং মল ।

মা দুর্গার মূর্তি এবং সঙ্গে ফ্যামিলি সমেত উউম লক্ষী সরস্বতী গণেশ কার্তিক সবারই ছবি মা দূর্গার --

মোটর সাইকেল -এর গায়ের উমম মানে সামনেই রাস্তা আছে আর ওই বিল্ডিং -এর ওপরে লেখা আছে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠার মানে কোন শাড়ির দোকানের উমম এর মানে ওখানে ব্যানার দেওয়া আছে ।